একটি চিত্র রয়েছে | চিত্রটিতে দেখা যাচ্ছে একটি রাস্তা রাস্তায় | একটি স্কুলটি যাচ্ছে | স্কুটি তে দুজন লোক বসে রয়েছেন | একটি বড়ো বাস যাচ্ছে সামনে।

সেখানে লেখা রয়েছে উত্তর বঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা সবগুলোই জানালা বন্ধ রয়েছে বাসের দূরে কিছু কাজ ও ব্যানার দেখা যাচ্ছে।

একটি চিত্র রয়েছে চিত্রটিতে দেখা যাচ্ছে একটি বৈধ দেবের গোল্ডেন কালার -এর মূর্তি | দূরে তিন চারটি গাছ দেখা যাচ্ছে একটি পোল দেখা যাচ্ছে ।